বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু দেখো হাওড়া থেকে এখনো অব্দি সেরকম দেখতে গেলেই এতো ভালো ট্রেন এতো দিন হয়ে গেলো কিন্তু আমাদের এখানে এখনো চালু হয়নি তবে যদি হয় তাহলে তো ভালোই

ও ও আচ্ছা এটা আমার জানা ছিল না তো

আচ্ছা এটা mainly তো ওটার যে speed ওটার জন্যই বিখ্যাত তো, এটা মানে যতদূর আমি শুনেছিলাম এটা ওই বুলেট ট্রেনের থেকে বেশি speed তুলতে পারে এরকম কিছু ব্যাপার তোমার জানা আছে কি আমার ঠিক

আচ্ছা তোমার কি কোনো idea আছে এই বন্ধে ভারত এক্সপ্রেসের ভাড়া কিরকম হয় বা এ~ এটা কি উম পুরোটাই AC নাকি এটার মধ্যে কোনো sleeper Coach আছে বলে তোমার কিছু জানা আছে আমার ঠিক জানা নেই মানে যেহেতু আমাদের এখানে আহ কিছু দিন পর চালু হতে চলেছে তো আমার মনে হয় এগুলো একটু জেনে রাখা ভালো যদি কখনো দরকার হয় আহ তোমার কিছু জানা আছে তাহলে আমাকে একটু বলো হ্যাঁ ওই~ ওই কারণেই আমার ট্রেন নিয়ে একটু বেশিই interest তো আমি news টা পরেই ভাবলাম যে এটার সমম্মন্ধে একটু খোঁজ খবর নেওয়া যাক নতুন বছরে যদি চালু হয় তো গরমের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার

কিন্তু দেখো আমার মনে হয় আহ non AC রাখা উচিৎ ওদের সব রকম লোকজন তাহলে এই ট্রেনটা able করতে পারে তাই না?

হ্যাঁ আর একটা আমি যতদূর জানি ওটা আহমেদাবাদ থেকে মুম্বাই যায়, মানে ওটা তোমার উম প্রায় ঘন্টা ছয়েক লাগে আমার একজন relative কিছু দিন আগেই ট্রেনে আহ করে আমেদাবাদ গেছিলো সেই কারণেই আমি জানি আরকি ব্যাপারটা আমেদাবাদ থেকে মুম্বাই একটা ট্রেন চলে

হ্যাঁ সবে তো খবর টা এসেছে এক বছর তো লাগবেই তও ভালো হ্যাঁ হ্যাঁ ভাড়ার ব্যাপারটা আমার ঠিক জানা নেই কিরকম উম নেয় মানে ঐটাই আরকি কিরকম coach থাকে, তার উপরতো depend করবে পুরোটাই AC থাকলে তোমার হুম first AC second AC third AC এর উপরে depend করে না ভাড়া টা তো minimum কত ভাড়া লাগে সেটা যদি তোমার কি জানা আছে? হ্যাঁ সেটা বলো আমি একটু খানি দেখ ছিলাম

ও আচ্ছা তাই নাকি

আচ্ছা তিন হাজার টাকা মতো পরে okay আচ্ছা আচ্ছা ঠিকই আছে তো সেরকম দেখতে গেলে এরকম এত সুন্দুর এত ভালো একটা ট্রেনের ভাড়া তিন হাজার আমাদের দেখো রাজধানীতেই আমাদের অনেকটা লেগে যায় না first AC তে যদি তুমি টিকিট কাটো দেখো তোমার সাড়ে তিন হাজার টাকার উপরে লেগে যায় এক একটা টিকিট সে ক্ষেত্রে তুমি এরকম একটা ভালো ট্রেনে যদি তিন হাজারের আশেপাশে টিকিট পাও আমার তো মনে হয় ভালোই, তাই না? হ্যাঁ সেটা একটা সুবিধে আছে সেই সুবিধেটা এখানে নেই সেটা ঠিকই তবে হতে পারে ভব্যিষতে আহ add হতেও পারে তাই না Speed এর জন্যে কতক্ষণ লাগবে বলে মনে হয় আট ঘন্টায় পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ মানে বাকি ট্রেনের থেকে এটাতে তো একটু কম সময় লাগবে সেটা একটা দিতে হ্যাঁ এদের stoppage কি রকম দেয় তোমার জানা আছে কী? যে খুব বেশি stoppage দেয়না মনে হয়, তার জন্যই না অতোটা

আচ্ছা নিউ জলপাইগুড়িতে stoppage দিলে ধরো নিউ জলপাই গুড়ি পৌঁছে সেখান থেকে শিলিগুড়ি কিভাবে যায় তুমি কি জানো? মানে by car বা কি অন্য করো ট্রেন আছে কি ওই রাস্তায়? আমা~ আমি আসলে কখনো যাই নি তো তার জন্য জিজ্ঞাসা করছি।

ছটার মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ তার মানে পরের দিন তুমি আরামসে তোমার ওই হোটেলের check in এর time এই তুমি পৌঁছে যাবে শিলিগুড়ি এটা খুব ভালো time হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আহ বন্দে ভারতের সবকটা ট্রেনই আমার আহ আমি যতদূর দেখছিলাম খবরে আহ ওটা সব~ সবকটাই ওই সন্ধে বেলায় ছারে মানে যেহেতু ওদের timing টা এতোটা কম লাগছে

হ্যাঁ ওই time টাতে তুমি পৌঁছে গেলে আর কি তোমার যেখানে যাওয়ার অনেকটাই সুবিধে হয় তাই তাই আমার মনেহয় পরের বছর পুজোর আগেই চালু হয়ে যাবে আমাদের বাঙালিদের পুজোটা যেহেতু একটা বড়ো উৎসব তার আগে হতে পারে নতুন একটা কিছু হলো মনেতো হচ্ছে হয়ে যাবে

হ্যাঁ ওটাই ভাবলাম একটুখানি তোমার সাথে একটু কথা বলি তোমার কি জানা আছে আমি তো কিছু কিছু জিনিস দেখলাম news এ তো সব কিছু দেয়না তাই ভাবলাম আরকি আচ্ছা না না আমি আমি তোমাকে জিজ্ঞাসা করবো যদি আর কিছু সেরকম আমার মাথায় আসে বা আর কিছু খবরে দেখি তাহলে আমি পরে কথা বলবো

না অনেক দিন পর মনে করলি তো? তাই ভাবলাম কি জানি ঠান্ডাতে জমে তমে গেলি কিনা? হেই মোটামুটি ঠাণ্ডাতো ভালোই আছে না থাকার মতো কিছুই নেই

আরেকটা কথা ও বাদ দে যে মরছে মরছে যে বাজচ্ছে বাঁচুক যে কথাটার জন্য আমি তোকে phone করতে বলেছিলাম বুজলি তো যেটা বলছিলাম ওই আজ কালকার bank এর নিয়ে id public আর private তো একই হয় আমি যত দূর জানি

তা আমাদের locality র মধ্যে কোন bank টা আছে public এর আর কোন bank টা আছে private এর গোজা গোজা একদম গোজা সেদিন গিয়েছিলাম এত বাজে এত বাজে ওদের ব্যবহার না মনে হচ্ছে যেন কি আর বলবো বলার নেই এই ভাবে যদি service দিতে থাকে ওদের bank লাটে উঠবে এরকম করে কখনো কাজ হয় আমার কবে থেকে একটা টাকা ঢুকছে না ঢুকছে না আমি বার বার বলছি দেখুন আর ওরা বলছে না পাঠিয়ে দিয়েছি এরা check করতে বলছে ওরা check করছেনা আবার একটা অসুস্থতার কারণে এক জন একটা কি যেন বলে ওটাকে account বন্ধ করতে চাইছিলো তা বন্ধ করতে গিয়ে বলছে যে manager বলছে না account বন্ধ করা যাবে না account বন্ধ করতে হলে আপনাকে এতো টাকা penalty দিতে হবে তার পারে বন্ধ করতে পারবেন এইটা নিয়েই জানার ছিল যে account বন্ধ করতে গেলে penalty লাগে নাকি আমার যদি problem হয় বা যদি demised হয় তাতে কি penalty কি জন্য দিতে হবে?

না না যার আমি কথা বলছি তার account কিন্তু এবারে bank যে customer কথা বলছি customer একি disable হয়ে গেছে হাঁটা চলা করতে পারে না এবার উনি উনার টাকাটাকে তুলবেন এবার উনি চিকিৎসার জন্য উলটে যেতে পারছে না সেই হিসাবে বলছে যে না উনাকে তো টাকাটা দেওয়া যাবে না আপনে কে আমি proof দিচ্ছি উনাকে আসতে হবে এবার উনি disable উনি আসতে পারছে না bank বলছে না account close যাবে না উনাকে আসতে হবে

সে যদি disable হয় সে যদি disable হয় চলা ফেরা করতে না পারে তার ক্ষেত্রে কি হবে কিন্ত এটা তো দেখা উচিত না কিন্ত এটা তো দেখা উচিত না এবার তোর হঠাৎ করে করতে এই এত বড়ো একটা করে all over the world জুড়ে এখন থেকে যদি কেও হয়ে যায় তার যদি থাকে যে যদি যে আছে সে যদি গিয়ে করে দেয় তখন তো সে গিয়ে বলবে না আপনার ওটা আপনি দেওয়ার পরেও যদি বলে ব্যাক্তি কে আসতে হবে

তালে dammit হয়ে গেলে আমি তালে তালে তুলে নেবো গেলে দিয়ে নেয় তালে consider করেই না ওরা বরং q camber করে দেয় consider বলে q camber করে দেয় কিন্ত কিছু করার নেই কোনো কথা শুনে না ভাবছি যে একটা কি জানি বলছিস private limited bank একটা খুলবো private limited bank আমাদের এখানে কোনটা আছে মানে problem টা না সুনে সোজা solution এর দিকে চলে যাবে বা goodway দেয়নি আমাকে আমাকে চা দেয় নি আমি গেছিলাম আমি গেছিলাম আমাকে আমি আমার একটা জানিসতো যে একটা business startup করছি তো startup এর জন্য গেছিলাম bank এ তো বললাম যে আমাকে মোটামোটি একটা twelve lacs এর একটা credit করুন হ্যা cc করুন বা cash credit করুন তো বলছে আপনার yearly transaction কত আমি আমার সমস্ত যেগুলো আছে RTI গুলো দেখালাম ঠিক আছে ত অগুলো দেখে দেখছে মোটামোটি forty eight lacs এর কাছাকাছি

sixty lacs এর ITR দেখতে হবে

না HDFC তে আমি দেখলাম যে ওরা নিচ্ছে twelve point two eight percent আর সেখানে axis bank করেছে thirteen point seven percent ওই CC র আমি cash credit টা নেবো আমি cash credit যেটা নেবো সেই cash credit টার যত টাকা তুলবো তার ওপরে ওরা interest যেটা claim করবে সেটা বলছি

তুই আমাকে একটা কথা বল যে ভদ্র মহিলার account তে এক লক্ষ টাকা পরে আসে সে টাকাকে কি করে recovery করা যাই কারণ আমি ওই bank টাকে এই বার change করে দেব না মানে আমি নিজেই change হয়ে যাবো bank তাকে তো change করতে পারবো না আমি ওই account তে customer list টা কে কি করবো কেটে দেব খুব বাজে ব্যবহার করেছে ছিএকদম সহ্য হয় না আমার না ওটাও না ওটাও না আমি ওকে কেন ভয় দেখতে যাব আমাদের আমরা ভয় আছি আমাদের manager একটা খুব ভালো কথা বলা হয় ঠিক আসে কথাটা হচ্ছে যে মা বাবা নেই যার সেই হয় manager ঠিক আসে তো আমার মনে হয় ওই ভদ্র লোকের ও একই condition উনি কোনো কিছুই বুজতে চাচ্ছে না যে আমার তো নাই ওর ও না থাকলে তাতে কি যাই আছে সেই জন্য উনি আমার টাও consider করছে না আর ভদ্র লোক তো নর্সি নাকে নর্সি দিতেই ব্যাস্ত এরকম করে bank এর কোনো কি কাজ হয় bank কে যাচ্ছি আসছি কাজ করছি বার বার এইদিকে যাচ্ছি ঐদিকে যাচ্ছি ঐভাবে না এর থেকে আমার তো আজ পযন্ত account number link তো আমি তো ছয় এর থেকে সাত বার aadhar card এর xerox দিয়ে আসছি শুধু প্রতিবারি বলে আপনার আধার টা link হয়নি আমি বললাম সাত বার দিয়েছি দেখুন আপনাদের সাতটা received copy আছে আমার কাছে যে হা আপনারা নিয়েছেন বলছে না আমি তো এই desk টা তে বসতাম না অন্য জন বসতেন যে বসতেন আমি তো তাকে চিনি না আমি bank টাকে চিনি আপনারা কাজ করছেন না সেটা আপনাদের folt বলছে তা আমরা কি কাজ করি না করি সেটা আপনারা কি করে জানবেন আপনারা তো এসে গায়ে হাওয়া লাগিয়ে চলে যান আমি আর বেশি তর্ক বিতর্ক করিনি

ও না এখন নাম change হয়েগেছে নাম change হয়েগেছে এখন হয়েগেছে indian bank indian bank এর service টা খুবই ভালো আমি জাখনি যাই তখনি ওদের কাসথেকে atleast মানে কি মানুষের মতো যে ব্যাবহার টা সেটা atleast পাই খুব ভালো না হলেও state bank থেকে অনেক ভালো পাই

আমি বছিলাম তুই কি bank এ bank এ ঘুরেবেড়াস হুহু হু CFC সবটা দিলে ওই CFC customer service পরে না আর

হুহু

আচ্ছা আমাকে একটা কথা বাল তো এ private limited bank গুলো তা মোটামুটি lone নিতে গেলে minimum criteria গুলো কি কি ঘুষ খোর ঘুষ খোর হ্য় আমার এক bank কে শুননা হ্য় bank এ কথা হলো bank এর agent আমাকে বল যে হে দাদা আপনি একটা দলিল ফারজি বা বেনামি দলিল দেখতে পারবেন যে আপনার ওখানে যে পাঁচ বিঘে জমি আসে হা কেন ভাই

back yeard এ দেখা মানে গল্প টাবুঝে গেলাম ঠিক আছে চলো ভাই তোমার সঙ্গে আমার আর গল্প করে লাভ নাই কেননা আমার এতো দূর পর্যন্ত হাত নেই লোকে বলে কানুন কে হাত লম্ব্বে হতে হে কিন্তু আমার হাত তো এতো নয় আমি ছোট খাটো মানুষ আমি ছোট খাটো ব্যবস্যা বাবা বেকার এক করতে গিয়ে আরেক ফেঁসে যাবো পারে দেখবো যে ওয় নেই ওয় কোথায় পালিয়ে গেছে তখন bank এসে বলবে ফাঁসিকে ফান্ডা কি দরকার যে দিক ঘুরে ফিরি এসে দেখলাম তো যেদিকেই যায় আমার আপাতত state bank আর alahabaad bank sorry indian bank এ account আছে ঠিক আছে তো state bank টাকে আমি শুধু মাত্র online shopping এর জন্য use করি কেননা যা কাটা কুটি করার না করার বাবা তোরা state bank থেকে কার এবার আর এমনি আমার personal use এর জন্য আমার indian bank to good কিন্তু আবার problem হচ্ছে indian bank এর নতুন যে indoesis যে ইয় টা করেছে কি নাম বলে ওটাকে online app টা করেছে বা transection app টা সেটা আবার মাঝে মধ্যেই disable হয়ে পরে থাকে ওটাই তারপর আবার Allahabad bank এর যে manager টা এসেছে কি কালো মতো দেখতে কি জানি নামটা মজুমদার বলে না না ও অমিতাভ রাজিন বা যে যাই ছিল সেই গুলো সব আলাদা কিন্তু এখন যে ভদ্র লোক আছে Mr. mazumder আমি ওকে শুধু উ যে এক হাতে একটা smile ball হলুদ রঙের যেগুলো হয় আর একহাতে একটা phone নিয়ে শুধু এটা বসে থাকতে দেখি আর কোনো কাজ করে না নয়তো আমার চার মাস হয়ে গেলো চার মাস ধরে আমি আমার loan এর জন্য file টা জমা দিয়েছি আরে আমি দেখছি তো আরে আমি দেখবো তো এগুলোই করতে থাকো হা বলে নাতো সেটা হবে না বলে নাতো বলে নাতো বল file টা তাহলে আমাকে ফেরৎ দে আ হা file গুলো কেন নিয়ে যাচ্ছেন আমি দেখছি চেষ্টা করছি file টা নিয়ে গেলে তো আমার আর চেষ্টা করার কেনো উপায় থাকবে না লে এবার কি করবি বল আরে ভাই হবে না সেটা তো বল তালে সব গুলোকে bank গুলোকে private করে দেখ যেমন টা করছিলো সব bank গুলোকে সব যাবে

মানে ওরা যেহেতু customer কে কম service দেয় সেহেতু ওদের কাজ তা একটু বেশি থাকে আর stete bank এর কম service এর তো কোনো গল্পই নাই service তাই ঠিকঠাক পাওয়া যাই না ওদের কোনো চাপই নাই ওরা যদি দুপুর দুটোতেওবেরিয়ে পরে ওদের কোনো চাপই নাই ওদের একটাই চাপ যে ওরা biometric টা নেবে না হা একটাই চাপ যে ওরা biometric টা নেবে না কিন্তু ওই stete bank ওরা spring ঢেলে দেয় সেই জন্য biometric টা ও disable হয়ে যাই কত রকম কি আছে দেখবো আর কত রঙ্গ দেখবো দুনিয়াই কিন্তু কথা হচ্ছে কি এদের সঙ্গে যদি এই ভাবেই কাজ করে তাহলে public sector র কিছুদিন তো এরা পর বন্ধ করে দেবে বলছে তালে তালে মনে হয় তালে মনে হয় bank এ ছুটির পরিমান টা কমে যাবে আর salary কাজটা ভালো হবে salary টা একটু recapacitate হবে মনে হয় না না একটা travel line তো দেবেই হু কিন্তু হা ভালো করে মাখো তেল তুমি আমাকে যেমন customer এনে দেবে যেমন দেবে তেমন আমি তোমাকে বেতন দেব অরে বেশ বাড়ানোর জন্য তো ওকে ভালো service ওকে ভালো তা দিতে হবে এই যে ধর HDFC কথা বললে আমি গিয়ে পরর forty eight লাখর transaction ঠিক আছে forty eight লাখর transaction ওরা বলছে না আমরা আপনাকে loan provate করতে পারবো না অরে বাবা তার মানে আমার কোনো abelity নাই disible for loan আমি বুজতে পারলাম না যে মানে উনি কি বলতে চায় বলার মানে টা কি বুজতে পারলাম না

আপনাকে আর দিতে পারবো না আপনি sixty তে পৌঁছান তার পর আমরা amaunt টা দেব আমি বললাম এটা এবার কি ধরণের কথা আমরা যদি অতদূর না পৌঁছায় কারো কাজ থেকে কোনোদিনই loan পাবো না manager টা চুপ চাপ হাসলো বললো ঠিক আছে আপনি ভাবনা চিন্তা করে হলে দেখুন sixty lacs হলে তো আসবেন তার মানে kind of বলে দিলো যে আমাদের কাছে হবে না ভদ্র ভাষায় না মানে এটা কি আদেও কাম্য আদেও accepted আরে আমার আমার এমনিতেই আমি এমনিতেই যত গুলো আমার state bank এর যত গুলো ইয়া online product কিনি ওরা তার একটা কি score দেয় না online credit score না কি একটা দেয় cibil score cibil score আমার already আছে তো seven ninty আমার না state bank আর Allahabad bank এ

stete bank কে মাসে মাসে বছরে দুশো টাকা করে কাটে card use করার জন্য card use করার জন্য product launch না scheme launch

আমরা সব বিজ্ঞ লোক আর ওরা সব অজ্ঞ লোক সিই জন্য আমরা সব বসে আছি ঠিক আছে আর bank কে সব ওরা বড়ো বড়ো লোক সব হুতুম ফেচার টিক্কি নিয়ে বসে আছে মাথাতে ওরকম যদি মাথাতে ওরকম যদি IBPS হতে গেলে IBPS হতে গেলে graduation লাগে না উচ্চ মাধ্যমিকের পরে বসা যায় ওখান থেকে পরীক্ষা দিয়ে promotion নিয়ে নিবি promotion chances এর তো থেকেই

একদম দেখ হাতে যদি সুযোগ থাকে তাহলে যেটাকে ব্যবহার করো আর যদি না থাকে তালে ব্যবহার করে লাভ নাই তখন মানে চিন্তাটাও মনে আনা পাপ কিন্তু যেটা দেখছি কোন কোন bank তালে best হবে কি তালে কোন হবে আমি এখন যে bank কে আছি as per my concern যে এলাহাবাদে টিকে যাওয়া টা ভালো কি বলিস

প্রণয় ও আচ্ছা প্রণয় সেই জন্য হচ্ছে না বললাম যে manager শুধু silantly আর phone নিয়ে ব্যস্ত বাকি আর উনি আর কিছু জানে না

হু হু offer থাকলে offer থাকলে তবেই না আমি সেগুলোকে italic করবো বিনা offer রে কেন আমি italic করতে যাবো না আমার যখন আমি যখন আমার আবার একটু problem হয়েছিল আমি যখন প্রথম প্রথম যখন এলাহাবাদের bank এর CARD টা নেই তখন তো ছিল না যে যে bank এর card শুধু মাত্র সেই bank card এর শুধু মাত্র সেই CARD USE করা যাবে তো আমি যখন নিয়ে ছিলাম তখন গোটা পশ্চিমবঙ্গে মাত্র তিনটে এলাহাবাদের ছিল এবার আমি নিয়ে কি ফাঁপরে পড়েছিলাম বাবা রে যাক তার পর দেখি accepted all crad রাখার পর আমি খুব শান্তি পেয়েছিলাম বাবারে তা নাহলে আমাকে যেতে হতো কলকাতায় ঠিক আছে নাহলে শিলিগুড়ি নাহলে বেরহমপুর এই তিনটি মাত্র এলাহাবাদের counter ছিল বাবারে তার পরবর্তী কালে এখন থেকে দশ কিলোমিটার তোর ঐ কি যেনো জায়গাটার নাম তরুলিয়া তরুলিয়াতে একটা খুললো সেখানে তো মাসের মধ্যে সারে ঊনিশ দিন টাকা থাকতো না হা মাসের মধ্যে সারে ঊনিশ দিন টাকা থাকতো না ঠিক আছে কারণ যেদিন টাকা ভর্তি সবাই দেখতো পেয়ে গেছি পেয়ে গেছি সবাই card একদিনই মনে হয় ওদের যা টাকা ভরত সব শেষ হয়ে যেত ওটা তো সেই কি কই কি যেন একটা গাড়ি গুড়ে গুড়ে বেড়াই তো নীল রঙের গুড়ে গুড়ে বেড়াই গুড়ে গুড়ে বেড়াই ওরা তো সপ্তায় একবার আসবে ডেইলি তো আর আসবে না সেই হিসাবে ওরা টাকা ভরত ভগবান জানে আমি যত বার গেছি টাকা পাই নি আমাকে গিয়ে ওই সই করেই টাকা তুলে আনতে হতো কি অবস্থা একেই বলে কপালের কে কে কপালের কর্ম দোষ ওতো কিছু করার নাই তো আপাতত তালে যেটা বুজলাম তোর সঙ্গে কথা বলে বা আলোচনা করে যে state bank এর দিকে ওতটা যাওয়া টা ঠিক নয় বা others যে গুলো bank আছে সেগুলোর এগুলো কে নিয়ে একটু বেশি এখন তো pandemic situation pandemic situation এ আমি চাইছি যে আমি ঘরে বসে যতটা সম্ভব online এর মাধ্যমে কাজ টা করতে হবে কিন্তু সেই রকম service provider তো নেই কেও service provider থাকবে তবে না service provider টা কে রয়েছে state bank এ যাচ্ছি state bank বলছে আমাদের সময়ই নেই আমরা অতো পারবোনা আপনি এই জমা দেন KYC জমা দেন kyc বলতে বলতে আমি নিজেই এখন হয়ে গেছি কলি যুগের চাঁদ KYC সেই রকোমি হয়ে গেছি

ঠিক আছে ও কিছু বলার নেই state bank এ বাদ দিলাম state bank এ যদি apply করি আজকে কোনো কিছুর জন্য তো মনে হয় না যে আমার জন্মে আমি পাবো আমি সেটা আগামী প্রজন্মে সেটা পেতে পারে কোই মাসের মাসের মধ্যে দুটো করে ধর্ম ঘাট করছে privatism করতে দেওয়া যাবে না যাবে না অবশ্য privatism একটা problem আছে ওই যে বলছে mendatori যে five thousand রাখতেই হবে প্রতি দিন local তো অনেক কিছুইনাই local এ থাকলে তবেই তো card তো local এ তো অনেক কিছুই নাই দেখা যাক উঃ কিন্তু কথা হচ্ছে এটাকে কি করা যায় তার জন্য তো line তো clear করতে হবে Hello hello ma'am বলছিলাম যে আজকে সকাল বেলায় আহ কলকাতার weather কিরকম ছিল? মানে sky কি হ্যাঁ মানে আকাশ কি আকাশ কি পরিষ্কার ছিল নাকি fog ছিল কিছুটা? আচ্ছা রোদ কি উঠেছিল? না মানে sunny weather ছিল নাকি normally আহ cloudy ছিল? আচ্ছা উম তো এই সময়ে আপনার visibility কোনো problem হচ্ছে না তো কলকাতায় মানে যদি আমি গাড়ি নিয়ে চলাচল করি আচ্ছা আচ্ছা আর বলছিলাম যে এরকম আহ কিরকম temperature ছিল সকাল দিকে মোটামুটি আহ first morning এ? আচ্ছা আচ্ছা আহ উনিশ degree মতো ছিল। তো এটা কি আহ পরে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে না এই temperature টা same রয়ে গেছে? আচ্ছা হম আচ্ছা আচ্ছা তো আহ রাতের দিকে কি ঠান্ডা বেড়েছে এখন? আচ্ছা রাত দশটার পর থেকে? আচ্ছা হম হম তার জন্যই weather টা একটু আহ মানে এতটা ঠান্ডা পড়ছে না। বৃষ্টি হওয়ার কি কোনো সম্ভবনা আছে? কয়েক দিনের মধ্যে কিছু বলতে পারবেন?

আচ্ছা মানে দুর্যোগের কোনো সম্ভবনা আপাতত নেই তাই তো? হম হম সেটাও তো এই সময় যদি আহ আমি যদি শান্তিনিকেতনে travel করতে যাই তাহলে কি ওখানে ঠান্ডাটা একটু বেশি হবে?

আচ্ছা আচ্ছা আচ্ছা মানে সেটা হালকা সোয়েটার হলেই হবে জ্যাকেট দরকার হয়নি। আচ্ছা আচ্ছা তো আহ আমি যদি এই সময়ে শান্তিনিকেতনে ঘুরতে যেতে চাই তো সেই সময় আহ বৃষ্টি কোনো সম্ভবনাতে আমি পড়বো না তো মানে বৃষ্টির

হম হম এই সময় তো খুব শুষ্ক weather টা আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের skin গুলো শুকিয়ে যাচ্ছে বার বার করে ক্রিম মাখতে হচ্ছে। আশা করি এই কয়েক দিনের মধ্যে বৃষ্টি হবে না।